সামনের ছবিটির দৃশ্যে দেখা যাচ্ছে যে একটি রাস্তা রয়েছে এখানে অনেকগুলো বাইক ও সাইকেল দাঁড়িয়ে আছে একটি বাইক হেলমেট রয়েছে আর সামনে--

ছবিতে দেখা যাচ্ছে যেটি একটি ঘর যেখানে একটি লম্বা টেবিল পাতা আছেআর কয়েকটি চেয়ার রয়েছে ।টেবিলের মধ্যে অনেক রকমের ওষুধপত্র রাখা রয়েছেখাতা পেন রয়েছে --

সামনে ছবিটির দৃশ্যে দেখা যাচ্ছে যে এটি একটি খোলা মাঠে মঞ্চ করা হয়েছে যেখানে অনেক মেয়েরা না--